এখানে ম জঙ্গল মতো দেখাচ্ছে। একটা লোক একটা দিকে চোরহে নিয়ে নিচের দিকে ভালছে। পাহাড় দেখাচ্ছে ঘাস দেখাচ্ছে।

এটা একটা দোকান দোকান থেকে এ এ অনেক রকম সামান দেখাছে তেল দেখাছে সাবুন দেখাছে খাবার সামান দেখাছে।